এথায় ডি ডিসাইন দেখাচ্ছেএখানে সাইড -এ সাইড -এ গাছ ব্রীজ তো হরা ভরা সিন্ দেখাচ্ছে।

দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে এইটা বিশালকায় --

পুল নিয়ে সামনেতে একটা পুল এর সিন্ দেখাচ্ছে।

এখানে ভেতরের ডিসাইন -টা এমনি আছে কি কিছুর জলার উম জ্বলার ডিসাইন -টা আছে।

আহ উহার সাইড -এ গাছ ব্রীজ -টা দেখতে নিয়ে বড় বড় গাছ ব্রীজ --

হেথায় বিশাখা ডেয়ারি পার্লার -এর--

নদীর ওপরে একটা পুল আছে। অনেক নুতুন লোক ঐখানে--